দু ধারে দুটো ফুলের ইয় রয়েছে তাই অনেক সুন্দর দেখতে লাগছে। ছবিটা অনেক সুন্দর এসেছে তাই ভালো লাগলো।

ভিতরটা অনেক সুন্দর হবে আশা করে তাই অনেক ভালো লাগলো। আমাকে আনন্দ পেলাম।

এখানেই এই পার্কটাতে খুব সুন্দর ঘাসগুলা দেখতে ভালো লাগছে তাই ধারে ধারে গিরিল লাগা রয়েছে। গ্রিল -গুলো দেখতে ভালো লাগছে।

এখানে এই খুব সুন্দর লাগছে। এটা কি পেট্রল পাম্প হতে পারে না কে জানে বুঝতে লারছে।

কিন্তু ছবিটা খুব সুন্দর এসেছে তাই দেখতে ভালো লাগলো আমাকে। খুব আনন্দ পেলাম তাই। বহুত --

এখানেই এই রেল স্টেশন টাতে খুব ভালো লাগছে দেখতে। এই একটা ট্রেন গাড়ি যাচ্ছে একটা মাল গাড়ি যাচ্ছে তাই।

ব্যাংকে র ফটো টা খুব সুন্দর এসেছে।

ছবিটা খুব সুন্দর এসেছে তাই অনেক সুন্দর দেখে লাগলো।

এখানে এটা কে বটে তাই বুঝতে লারছি কিন্তু ফটো -টাও খুব সুন্দর এসেছে।

তাই ঢালাই হয়েছে । কিছু ঢালাই হয়েছে কিছু হচ্ছে।

শোপিসটা -ও ভালো আছে। দু-তিনটা বোতল আছে। তাই বোতলগুলো দেখতেও ভালো লাগছে। ফটো -টাও খুব সুন্দর এস --

তাই নিচে খুব সুন্দর সাজিয়েছে এই ডান পাশে ।

এখানে মনে হয় দোকানটা খুব সুন্দর লাগছে। তাই দু-তিনটা বৌদি দাঁড়িয়ে রয়েছে। বৌদিগুলো দেখে ভালো লাগছে।

এ এইখানে এই যে এখানে মেলার মতন দেখাচ্ছে এখানটা মনে হচ্ছে গেছে। ফটো টা খুব সুন্দর এসেছে।

বিদ্যালয়টা দেখতে খুব সুন্দর লাগছে। এই আমাদের ঝাড়খণ্ডের বিদ্যালয়টা খুব সুন্দর। ভালো লাগছে। ফটো টাও ভালো এসেছে।

আমি দেখে আনন্দ পেলাম। এখানে আমার যেতে ইচ্ছা করছে।

এখানে যে টেম্পু গুলো দাঁড়িয়ে আছে খুবই সুন্দর এসেছে ফটো - টা। একটা দরবাজাটা খুব সুন্দর লাগছে তাই আমাদের মতন দুটা দাদাভাই রয়েছে। দাদা ভাইয়ের ও ফটো - টা খুব সুন্দর এসেছে।

এখানেই সাধু বাবার কালে খুব সুন্দর শিক্ষা হচ্ছে তাই অনেক রকম সাধু আছে। তাই বড় গাছটা খুব সুন্দর আছে বড় গাছটার ফটো -টাও খুব সুন্দর এসেছে।

যেখানে দাদাভাই ক্রিকেট খেলছে। কি মাঠটা খুব সুন্দর আছে। দাদা ভাইয়েরা কেউ বসে আছে কেউ ফিল্ডিং করছে। ক্রিকেট --

তাই ওখানে জল পড়ে আছে। তাই ওখানে ভালো লাগলো। যে এই ফটোটা তুলেছে ভালো লাগলো অনেক।

অনেক দেখে ভালো লাগলো। তাই কটা লোক সামাল দিচ্ছে। তাই অনেক ভালো লাগলো। থ্যাঙ্ক ইউ ।

তাই বানরটার ছবিটা খুব সুন্দর এসেছে। তাই ঠিক আছে থ্যাংক ইউ ।

এখানে এই দাদুটা কি কাজ করছে তাই।